খুব সর্তক ভাবে তাদেরকে জেতে হয়ে

যারা মাছ মধু সংগ্রহ করে তাদের পরিবার অনেক সময় দুশ্চিন্তার গ্রস্ত থাকে তারা বাঘের হাতে শীকার হয়ে জেতে ও পারে আবার ফিরতে ও পারে

তার জন্য সরকার নানান রকম প্রশীখন জারা সুন্দরবনে জেসব মৎস্যজীবীরা যায়ে জেসব মধু সং সংগ্রহকারীরা যায়ে তাদের কে দিয়ে থাকে

এছাড়াও সুন্দরবনের forest officer রা স্মর সবাই যতটা সম্ভব চেষ্টা করে এই সব মানুষ জনদের guide করার এবং এদের শূরক্ষা জাতে থাকে

শুরক্ষীত করতে তারা সর্বদা স্ স্তৎপর থাকেন তো সুন্দরবন খুবই এক খুবই প্রাকৃতিক সমম সম্পদের সমৃদ্ধ একটি জায়েগা

যেখানে গেলে মন ভালো থাকবে এবং প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সৌন্দর্য সমন্ধে মানুষের একটা আলাদা ধারণা তৈরি হবে

ওয়ালিকুম আসসালাম আসসালাম ওয়ালিকুম । আপ্পু কেমন আছেন ? এইতো আছি আলহামদুল্লিয়া, আপনি কেমন আছে ?

জি জি আছে। জি আপু তো আপনার পড়াশুনোর কি অবস্থা ?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 হ্যাঁ হ্যাঁ। আহ সেটা হচ্ছে বর্তমান যে লেখাপড়ার যে পদ্ধতি এটা আমার মনে হয় অনেকটাই মুখস্ত নির্ভর হয়ে গিয়াছে। এ ব্যাপারে আপনার মতামত কী ?

আপনি আহ জানিনা দু হাজার তেইশ সালের edition এর বইগুলো দেখছেন কিনা ? আপনি এগুলো দেখতে পারেন। এটা totally মুখস্ত নির্ভর থেকে একটা creativity আহ generation তৈরী করার একটা process আমি মনে করি। যে বইগুলো এখন আসছে নতুন সেগুলো। ও না না ঠিক আছে। এখন বইগুলো অনেকটাই আধুনিক হয়েছে স্বীকার করছি। কিন্তু আমি অনেকাংশেই দেখতে পাই যে অনেক ছোট ছোট বাচ্চারা হচ্ছে school শেষে coaching করে আহ then বাসায় যায়। তারা হচ্ছে বাসায় পড়ার সময়টুকু পাচ্ছে না। আর sir রা যেসব suggestion তারপর sheet দিচ্ছে এগুলো তারা মুখস্ত করছে। এ ব্যাপারটা আমার কাছে ভালোলাগে না। জি তাতো ঠিক। কিন্তু আপনি দ্যাখেন যদি মুখস্ত নির্ভর না হয় Bangladesh এর ক্ষেত্রে অন্য দেশের কথা বলবো না Bangladesh এ দ্যাখেন না মুখস্ত নির্ভর ছাড়া কোনো কিছুই হচ্ছে না। দ্যাখেন আপনি যখন এই inter উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয় এ ভর্তির পরীক্ষা দিবেন বা medical এ দিবেন তখন আপনাকে কিন্তু গাদা গাদা বইয়ের পড়াগুলোই মুখস্ত করতে হচ্ছে। দ্যাখেন তখন academic কী পড়ছেন সেগুলো কিন্তু আসছে না বেশিরভাগ ক্ষেত্রে। জি জি তা অবশ্য ঠিক। মানে Bangladesh এ প্রেক্ষাপটই মুখস্ত ছাড়া আসলে কোনো উপায় নেই। তো তারপর

medical আ তারপর Bangladesh এর যে সোনার BCS এখানেও দ্যাখেন আপনাকে মুখস্ত নির্ভর কোন দেশের কী আহ কী নুট কী president এগুলো মুখস্ত করে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে। তখন আপনার academic আহ academic কী ছিল সেগুলো কিন্তু দেখার বিষয় না। আহ যে এই মুখস্ত নির্ভরতার জন্যেই হচ্ছে যখন আমরা চাকরির বাজারে নামি তখন হচ্ছে দেখতে পাই আমাদের academic লেখাপড়া এগুলো কোনো কাজে আসছেনা। তখন তারা হচ্ছে আমাদের কাছ থেকে আহ দক্ষতা যাচাই করছে, কিংবা আমরা computer কতটুকু পারি এগুলো হচ্ছে মানে দেখতে চাচ্ছে। এগুলো আমাদের শেখানো হয় না।

আপনি curriculum এর দিকটাকে কী বেশি প্রাধান্য দেওয়া জরুরি এই মুহূর্তে ? জি জি তাতো অবশ্যই। কারণ পত্তেকটা প্রতিষ্ঠান হচ্ছে সবার আগে চায় হচ্ছে experience। তারপর হচ্ছে আপনার মানে computer এর ওপর দক্ষতা, তারপর আরো নানান হচ্ছে মানে কাজ~ কার্যাবলী হচ্ছে দেখতে চায়। যেগুলো হচ্ছে আমাদের মানে যে আহ দশ এগারো বছর যে আমরা হচ্ছে শিক্ষাজীবন সেখানে কিন্তু এগুলোর ওপর একদমই গুরুত্ব দেওয়া হয় না। তাই আমরা হচ্ছে চাকরির বাজারে একদম অথৈ সাগরে পরে যাই। মানে

আচ্ছা আ~ আপনি কী মনে করছেন যে curriculum দিকটাকে বাদ দিয়ে আপনি curriculum side টাকে যদি বাদ দিয়ে শুধু certificate টাকে আহ আপনি আহ চাকরির বাজারে প্রদর্শন করেন সেক্ষেত্রে কী চাকরি পাওয়া সম্ভব ? মানে এক এক পাশে রেখে। curriculum দিকগুলোকে এক পাশে রেখে আপনি আহ আপনি academic থেকে যা শিখলেন তা দিয়ে। না না এটাতো মানে এখন কোনোভাবেই সম্ভব না। তো আমার যা মনে হয় আর কী এখনো অবশ্যই নিজের কারিগরির দিকগুলো হচ্ছে উন্নত করতে হবে, নিজের দক্ষতা বৃদ্ধি করতেই হবে। আচ্ছা তা যদি সম্ভ~ সম্ভব না হয় তাহলে BCS কিংবা আপনার যে তুলামূলক তুলনামূলক যে চাকরির এই যে পরীক্ষাগুলো হয় সেখানে কোনো আপনাকে মুখস্ত করে পরীক্ষা দিতে হচ্ছে এইটার থেকে উত্তরণের

আসলে BCS এর ব্যাপরটা আমি এখন কী বলবো ? হয়তো মানে এটা তো BCS টা অনেকদিন ধরে চলে আসছে, এটা হচ্ছে ঐতিহ্য হয়ে গিয়াছে যে BCS মুখস্ত করেই পরীক্ষা দিতে হবে। কিন্তু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

মানে আপনি যেটাই বলেন না কেন আপনাকে কারিগরি হচ্ছে দক্ষতা লাগবেই। আচ্ছা আপনি কি মনে করছেন আহ মুখস্ত নির্ভর বিদ্যাটা কি সত্যিকার অর্থে জ্ঞানের দ্বারক এবং বাহক ? না একদমই না। হচ্ছে Rabindranath Thakur একটা কথা বলেছেন যে আ হচ্ছে মুখস্ত করা আর হচ্ছে আর তার আহ মানে হচ্ছে চুরি করা একই কথা । তো মানে আমিও তাই মনে করি যে মুখস্ত! করে তো আসলে কোনো লাভ নেই। মানে যদি আমি ব্যাপারটা বুঝতেই না পারি, আমাকে অবশ্যই পড়ে আহ হচ্ছে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে আপনার, আ~ আচ্ছা আপনি যখন আহ কোনো একটা আহ পরী~ পরীক্ষার sorry আপনি চাকরির বাজারের পরীক্ষা দিতে যাবেন যে কয়েকটি চাকরির যেমন BCS ধরতে পারেন বা সেখানে কি আপনি আপনার curriculum experience টা আগে show করতে চান নাকি আপনার academic টার যে certificate ওগুলো show করতে চান ? না এগুলো হচ্ছে মানে চাকরির হচ্ছে ধরণটা দেখে হচ্ছে আমি সিদ্ধান্ত নিবো। মানে আমাকে পোথমে দেখতে হবে যে আমি কেমন চাকরি করতে চাচ্ছি মানে, আমি কেমন চাকরির প্রত্যাশী। আচ্ছা আহ আরেকটা কথা এটা হচ্ছে বর্তমানে শোনা যাচ্ছে যে আমাদের যে ছোট class এর পাঠ্য বইখানা নাকি বিবর্তন নিয়ে অনেক ধরণের ভুয়া কথাবার্তা লেখা আছে। আ যেগুলো নাকি ধম্মের সাথে সাংকোশি ? তো আপনি কী মনে করেন ? আচ্ছা দ্যাখেন হেব্বি সুন্দর একটা বিষয় বললেন আপনি। দ্যাখেন আহ এখানে যারা বিবর্তনবাদ নিয়ে কথা বলতেছে আহ যেমন ধরেন Jafri Balsar। উনি আহ যেসব লিখেছেন সেগুলো নাকি বেশিরভাগই সব plagiarism হয়েছে। অর্থ্যাৎ অন্য লেখকের লেখা একটু modifi করে নিয়ে এখানে ঢুকায় দিছেন। আমি আসলে জানিনা যিনি এই সম্পাদনা করছেন সম্পাদকের কাছ হচ্ছে আহ যারা লিখেছেন তাদের এই লেখাটাকে আর একটু ভালো modifi করে দেখা যে সব ঠিক আছে কিনা ?

দ্যাখেন সব আহ বিজ্ঞান কখনো আধ্যাত্মিকতারকে define করতে পারেনা। কিন্তু দ্যাখেন ধর্মে কিন্তু আধ্যাত্মিকতা বলতে অনেক কিছুই আছে। ঠিক আছে। কিন্তু দ্যাখেন আ বিজ্ঞান এটাকে মানবে না। তাই বিবর্তনবাদ আর ধর্মী ধর্মর জায়গা থেকে বলবে আর বিজ্ঞান বিজ্ঞানের জায়গা থেকে বলবে। এখন একদল মানুষ এসে এটাকে সাংঘর্ষিক বানিয়ে দিচ্ছে, এটা তো আর ধর্ম~ধর্মীয় বিষয় ধর্মীয় মতবাদ যারা প্রচার করেন তাদের তো এটা মাথা ঘামানোর বিষয় নয়। আর যারা বিজ্ঞানবাদ যারা বিজ্ঞানবাদ নিয়ে কথা বলতেছেন যে বিবর্তনবাদ মানুষ বানর থেকে এসেছে আচ্ছা বানর থেকে আসলে তো কোনো সমস্যা না আসলে আসতেই পারে। না আপনায় সুন্দর একটা সুন্দরভাবে হচ্ছে বুঝিয়ে বলেছেন। কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখলাম যে সবাই একতরফাভাবে Jafri কার sir র ওপর দোষ চাপাচ্ছে। তাও হচ্ছে মানে

না না অবশ্যই একই দোষী না। কারণ এখানে দ্যাখেন শুধু Jafri Balsar না অনেক নামিদামী আহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর scholar রা আছেন। আমি দেখেছি নাম, তাদের নামগুলো। তাদের কিন্তু limelight এ আসছেনা, তারা কিন্তু limelight এ আসতেছে না। হ্যাঁ শুধু Jafri Balsar একটু পরিচিতি পেয়েছেন বলে লেখক হিসাবে কিংবা আহ শিক্ষক হিসাবে এই জন্য limelight এ চলে আসছেন এইটাই কথা। আহ জি। তাপ্পর হচ্ছে আপনার আমি একটা ব্যাপার শুনলাম যে দুই হাজার পঁচিশ সাল থেকে নাকি নবম দশম শ্রেণীতে কোনো বিভাগ থাকবে না। মানে বিজ্ঞান তাপ্পর হচ্ছে মানবী ব্যবসায়ী শিক্ষা এই তিনটা হচ্ছে group কে একত্রীকরণ করা হবে। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন ? হ্যাঁ এটা আমি শুনেছি কিন্তু এটা এক প্রকার এক একদিক দিয়ে ভালো। অন্যদিকে দিয়ে আবার খারাপ আমার মতে। দ্যাখেন আহ কারণ class ten পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত একদম যখন আপনি নিম্ন মাধ্যমিক থেকে আপনার আপনি ভবিষ্যতে যে subject টা নিয়ে পড়বেন বা career গড়বেন সে সম্পর্কে পড়ার সুযোগ পাচ্ছেন। তাই দুইটাই কিন্তু সুবিধা অসুবিধা দুইটাই আছে ।আপনি কি মনে করছেন ? না আমার কাছে হচ্ছে মনে হচ্ছে ব্যাপারটা হয়তো ভালো হবে না। আসলে আহ কারণ মানে যারা হচ্ছে বিজ্ঞান বিভাগে একটা subject এ হচ্ছে উচ্চ শিক্ষা নিবে তারা তো হচ্ছে একটু পিছিয়ে যাবে না মানে আমার এটা ব্যক্তিগত অভিমত আর কি ?

এবং যে humatise নিয়ে পর্বে সে humatise এর subject গুলো পর্বে এরকম কোনো standard কিন্তু আমি অন্য কোনো দেশে দেখিনা আপাতত। আহ জি আহ তারপর হচ্ছে আহ কি যেন ? তাপর আহ বিশ্ববিদ্যালয়~ বিশ্ববিদ্যালয় যে হচ্ছে মানে bulling তাপ্পর হচ্ছে ragging আমরা দেখি। আহ এইগুলো হচ্ছে মানে বন্ধ হওয়া উচিত কিনা আপনি কি বলেন ? অবশ্যই বন্ধ কি দ্যাখেন আহ bulling এ~ এক্ষেত্রে একটা মারাত্মক বিষয় ragging bulling আমি Bangladesh এর এমন কম যেখানে ragging কিংবা bulling হচ্ছে না। তাই প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতিটি আহ hall আবার প্রতিটি campus বলেন সব খানে হচ্ছে bulling ragging এ শব্দটা। যখন আহ নূতন একটা session আসে তখন বড়োদের ওপর তাদের আধিপত্য চলে। আপনি হয়তো শুনছেন যে Dhaka বিশ্ববিদ্যালয়ে যখন নতুনরা যায় তখন একদল আ senior রা তাদেরকে room এ ডেকে নিয়ে আসে হুকুম দেয় যে এটা করবি ওটা করবি। এগুলো একটা culture এর মতো হয়েগেছে হয়ে যাচ্ছে Bangladesh এ। বিশেষ করে public

জি আরো একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে বিশ্ববিদ্যালয়ে অবাধে হচ্ছে আহ ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি হচ্ছে চলে যেমন আমরা কয়েকদিন আগেই দেখেছি Eden মহিলা college এ একটা হচ্ছে মানে খবর। এখানে হচ্ছে মানে অনেক তদন্তি হয়েছে অনেক কিছুই বের হয়ে এসেছে । তো বিশ্ববিদ্যালয়ে মানে সব ক্ষেত্রেই আর কি এরকম রাজনীতি চলে। তো আপনার কী মনে হয় ? হ আমি মনে করি আসলে আহ শিক্ষা প্রতিষ্ঠানে কখনো রাজনীতি ঢুকানোর প্রয়োজন নেই। বুঝঝেন ? কারণ আহ আপনি আহ পড়া~ পড়াশুনো করবেন নাকি রাজনীতি করবেন ? পড়াশুনা আর রাজনীতি কিন্তু দুইটা একসাথে হয় না। Bangladesh এর standard এ বলতেছি। অ~ অন্য দেশে হয় Bangladesh এ standard এ রাজনীতি এবং পড়াশুনো কখনোই একসাথে সম্ভব না। আহ আমার আমার ঠিক জানা নেই। তিনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানে এটা কিন্তু একটা right decision ছিল একটা right একটা আইন ছিল। কিন্তু Bangladesh এ এই সরকার আসর পর এটা উধাও হয়ে গেছে। কেন জানি না ? আসলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নাই। এক~ একদম স্পষ্ট এবং Bangladesh এর যারা বুদ্ধিবীজী তারা এখন এটাকে প্রাধান্য দিন।

আপনারে সুন্দর করে বলেছেন তাপর হচ্ছে আরো একটা ব্যাপার হচ্ছে আমাকে ভাবিয়ে তোলে যে আহ আমাদের দেশে যারা হচ্ছে মেধাবী মানে যারা একটু লেখাপড়ায় ভালো তারা কিন্তু আমাদের দেশের কোনো কাজে হচ্ছে আহ মানে মেধাটা ব্যয় না করে কোনো গবেষণা না করে তারা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। তো তাদের হচ্ছে কিছু উন্নত আ সুযোগ সুবিধার লোভে। তো আপনার হচ্ছে কী মনে হয় ? মানে তাদেরকে দেশে রাখতে গেলে আমাদের আসলে কী করা উচিত ?

দুইটা GPA মিলে সে university তে পরীক্ষা দিতে পারতাছে না। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় এ সে একই point এ অন্য university র professor হয়ে যাচ্ছে। দ্যাখেন এই standard টা কী Bangladesh এর সরকার মানতেছে, শিক্ষা প্রতিষ্ঠান মানতেছে, বা পাবলিক university গুলো মানতেছে।? মানতেছে না তো ! তাই সে বাধ্য হয়ে একপ্রকার বাধ্য হয়েই যাচ্ছে। আমি কিছুদিন আগে একজন গবেষক Germany আহ doctorate degree আহ doctor post ডক করছেন সম্ভবত। আহ তিনি আহ তার ধারণা কী Bangladesh এ যেকোনো একটা public university র পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাই। অর্থাৎ শিক্ষা শিক্ষক হওয়ার যোগ্যতা নাই। কিন্তু তিনি এখন German এর একটা অনেক বড়ো একটা university তে আমি জানিনা university সম্ভবত। ওই university তে এখন post ডক করতাছেন। তাহলে এই যে হচ্ছেন

আহ জি চ আপা একটু বলা যাবে আমি শুনতে পাইনি। জি বললাম যে Bangladesh এর standard এ এটা সম্ভব। কারণ সবাই লুভে পরে যেনা। দ্যাখেন যখন একজন শিক্ষার্থী GPA অর্থাৎ SSC আর HSJP দিয়ে university তে পরীক্ষা দিতে পারতাছে না। অর্থাৎ ভর্তির পরীক্ষাটা দিতে পারতাছে না। কিন্তু একই CGPA বা একই GPA একটা বিদেশী university তে professor পযন্ত হয়ে যাচ্ছে। তাহলে সে কেন যাবে না সেখানে ? যেখানে সে Bangladesh এ পড়ার সুযোগ পাচ্ছে না সেখানে সে অন্য একটা university তে বিদেশী university scholar scholar জি জি। আহ আহ এই ব্যাপারটা আসলে অনেক বড়ো ব্যাপার। আমি আসলে হচ্ছে আহ পরে আর অন্য কোনো সময়ে আলাপ করা যাবে।

সরাসরি প্রসঙ্গে যাচ্ছি

প্রথম যে প্রশ্নটা করবো শেষ cinema আপনি কি দেখেছেন

না কি দেখেছেন বলবো না কবে দেখেছেন এবং সেকি বাংলা না ইংরেজি না হিন্দি

এটা হচ্ছে কাবেরীর অন্তর্ধান

আচ্ছা আ ঠিক আছে আমি না আমি নামটা জানতে চাইছিলাম যাই হোক নামটা যখন বললেনই তখন বলি যে

আ বাং অদ্দিন আগে এই এই বাংলা ছবিটা যখন আ মুক্তি পেল ঠিক তখনই আরেকটা হিন্দি ছবি অ্যা মুক্তি পেয়েছিল

এবং অ্যা ছবির পরিচালক মানে বাংলা ছবির পরিচালক আ সেইই হিন্দি ছবি ম মুক্তি পেয়েছিল বলে সেই ছবিটা ভালো মতো চলেনি এরম একটা হুজুক ও উঠেছিল

তো আপনার আ আপনি যখন এই ছবি টা দেখলন তখন কি আপনার মনে হয় যে এই ছবিটা সেই সময়ে আরও বেশি লোকে দেখলে ভালো হতো

হ্যাঁ সেই সময় Pathan ছবিটার জন্য এই ছবিটা বিভিন্ন hall -এ আ দেখানো যা যাওয়া দেখানো যায়নি

তবে আমি যখন TV -তে এটা অনেক দিন বাদে এটা দেখলাম আমার মনে হল তখন যদি এটা cinema hall -গুলোতে চলতো তাহলে সত্যিকারে একটা ভালো cinema সকলে দেখতে পেতো

ম প্রচুর লোক এটা দেখতো এটাও cinema -টা দেখে আমার মনে হয়েছে

একটা কথা একটু যা শোনা যায় যে যদি কোনো ভালো ছবি হয় তাহলে কোনো প্রতিকূলতা সে মা মানে না সেটা নিজের জোড়ে নিজের দমে সে চলবে তালে সেটা হলো না কেন এই ক্ষেত্রে বিভিন্ন Hall -এ যেটাকে চলতেই দেওয়া হয়নি তাহলে সেটা চলবে কি করে

তো pathan ছবিটাকে দেখানো হয়েছে না

ব্যাস আচ্ছা তাহলে এটা ঠিক আছে এবার আমরা অন্য প্রসঙ্গে

তা আমরা পরে যা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে media -কে আমরা যা জেনেছি এইটুকুই জেনেছি আপনি নিয়মিত ছবি দেখেন আমার মনে হলো নিয়মিত দেখি না মাঝে মাঝে ভালো ছবি হলে দেখি তা আপনার মনে এখন বাংলা ছবির হাল কিরকম

মনে হয় বেশ ভালো ছবি হচ্ছে কিছু কিছু ভালো ছবি হচ্ছে মানে আশি দশকের যে ছবিগুলো একবারে formula আশি না নব্বই দশকের যে সব ছবি গুলো formula বাঁধা হয়েছিল এবং দুহাজার সালেও এখন সেই ছবি থেকে একটু অন্য রকম হয়~

গল্পের আ বিষয় বস্তু পাল্টেছে

একটা আঙ্গিকে অন্য একটা দৃষ্টিকোণ নিয়ে দেখানো হচ্ছে

ও আপনার ম্যা আপনি যে এই যে ছবিগুলো দেখছেন সেই ছবিগুলো দেখে আপনার কি মনে হয়েছে যে অ্যা এই ছবিগুলো আরও বেশি চলা দরকার আমার অ্যা ছবির স্বার্থে

তো অতটা ভালো লাগতো না তখন আমাদের ওই গাছের ডাল ধরে romantic scene দেখতে বেশি ভালো লাগতো কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথেও হতে পারে এইসব cinema -গুলো বেশি ভালো লাগছে এটাও হতে পারে

কিছু কিছু ছবি ভালোও হচ্ছে কিছু কিছু ছবি উন্নত মানের হচ্ছে

কিন্তু আ house কমে যাচ্ছে আ দর্শক সংখ্যা সে মতই কমে যাচ্ছে এখন এখন আর লোকে house -এ গিয়ে ছবি দেখার চেয়ে ঘরে বসে ছবি দেখতে পছন্দ করে মোদ্দা কথা turnover কমে যাচ্ছে

তো তাহলে আর কি করে আমরা বাংলা ছবি আরো বাংলা ছবি কেন সামগ্রী বাই ছবি আ চিত্রটাই বোধহয় অত কারে তো কি করে সেটা চললো অবশ্য এই এই উত্তরটা দেওয়ার আপনার কথাও নয় যদিও কিন্তু দর্শক হিসেবে আপনার কি মনে হয়

আ এ সেটা সবসময় মনে হয় বড় পর্দা দেখার মজা টাই আলাদা কিন্তু হয়তো এত ticket -এর দাম বেড়ে গেছে যার জন্য হয়তো hall -এ যাওয়া সবার সামর্থে কুলায় না এটাও হতে পারে ঘরে বসেই দেখে নেয় বিনা পয়সায় দেখা যাচ্ছে ঘরে বসে দেখে নেয়

মোটামুটি দেখি নিয়মিত না হলেও দেখি

মোটামুটি ব্যা ক কার অভিনয় আপনার মানে ব্যাক্তিগত উম আ যদিও প্রশ্ন হয়ে যাচ্ছে কার অভিনয় আপনার ভালো লাগে এখন

আমার কিন্তু সেরকম কোন নির্দিষ্ট কোনো শিল্পী নেই যে এর অভিনয় আমার ভালো লাগে আমি দেখতে গিয়ে যদি বা কোনো theatre দেখছি দেখে যেমন গৌতম হালদারের অ্যা কয়েকটা দেখে আমার তখন ভীষণ ভালো লাগলো গৌতম হালদারকে এরকম আবার দেবশঙ্কর হালদারের দেখলাম যখন তখন ওনার অভিনয় দেখে ওনাকে ভালো লাগলো অভিনয় খুব ভালো লাগলো আমার এরকম একজনের আমি

যে এই একদম সেরা এরকম এখনকার আমার মনে হয় না সে হয় তো আগে যারা খুব দেখতো আমি আগে অতটা দেখতাম না সৌমিত্র রুদ্রপ্রসাদ এদের হয়তো ওই সময় হয়তো ওরকম নির্দিষ্ট

গত করোনার সময় আ দীর্ঘ তিন চার মা তিন চার মাসই বোধ হয় হবে বা তাঁরও বেশি এ আ ঘরবন্দী আমরা ছিলাম